একটি ব্যানার রয়েছে।

বসার জন্য একটি চিয়ার দেখা যাচ্ছে।

একটি টেবিল রাখা রয়েছে।

একটি বড়ো পাথর দেখা যাচ্ছে।

টেবিল -এর ওপর বোতল রয়েছে।

একটি ব্যাগ দেখা যাচ্ছে।

একটি মূর্তি লক্ষ করা যাচ্ছে।

নীল আকাশ দেখা যাচ্ছে।

বেদির সামনে কিছু মহিলা পুজো করছে।

একটি ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে।

কিছু খড় পড়ে রয়েছে।

নীল আর সাদা রংয়ের একটি দেওয়াল দেখা যাচ্ছে।

কিছু গাছ দেখা যাচ্ছে।

দোকানের সামনে অনেক গুলো গাছ রাখা রয়েছে।

টিন -এর চাল দেখা যাচ্ছে।